একটি খোলা হেলিকোপটার গ্রাউন্ড হেলিকোপটার রাখা রয়েছে হেলিপ্যাড তারই প্রপেলার ডানা।

জালালপুর পোস্ট অফিস একটি পুরোনো পাঁচিল উপরে টিন -এর ছাউনি দেওয়া বাঁশ ও কাঠ দিয়ে দেওয়া রয়েছে ছোট জানলা একটি--

এ. সি সেলুন সামনে ফুল দিয়ে সাজানো রয়েছে কাঁচের দরজা।